যে আমরা এটা জানি প্রাণী জগতের ক্ষেত্রে এটা হয় কিন্তু আমাদের পন্ডিত মহাশয় দুই একত্রে ছিল পন্ডিত মহাশয় দুই একত্রে ছিল মানে তার দাঁত এবং হুল দুটোই তার সমান ভাবে কার্যকারী হত দাঁত এবং হুল বলতে উম লেখক বলেছেন বলছি একদিকে কিল চট চাপড় চারা গাছের বাগানের উপর শিলাবৃষ্টির মত অজস্র বর্ষিত হতো যদি বাগানের চারা গাছ ছোট ছোট গাছগুলোর ওপর প্রচন্ড শিলাবৃষ্টি হয় তখন কি হবে গাছগুলোর শিলা বৃষ্টি তোমরা জানো শীল পড়া যদি শিলাবৃষ্টি হয় তাহলে ছোট ছোট গাছ কিন্তু নুইয়ে পড়ে বেঁচে থাকে কিন্তু নুইয়ে পড়ে, মাথা কাত করে থাকে। প্রচন্ড কষ্ট হয় তাদের সেইভাবে আত্মরক্ষা করতে এখানে শিবনাথ পন্ডিত যখন ছেলেদের উপর চট কিল চাপত মানে কিল চর চাপত মারতো ওদের অবস্থাটা গা বাগানের ওই চারা গাছের মতো হত আর শিবনাথ সাথ আহ শিবনাথ পন্ডিত এর যে আহ কিল চর সেগুলোকে শিলাবৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে আর তার উম ছা ছাত্রদের তুলনা করা হয়েছে কা কার সাথে নাগা বাগানের চারা গাছের সাথে একদিক। এটা হচ্ছে একটা দা দাঁতই বল বা হুলই বল এই হচ্ছে তার একটা প্রচন্ড দিক মানে মানুষকে উৎপীড়ন করার দিক। আরেকটা কি ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত। আমরা কী জানি সে জায়গায় প্রচন্ড যন্ত্রণা হয় জ্বালা হয়। এক্ষেত্রে দাঁতটা সরাসরি দাঁত বসিয়ে রাখলে উম কামড়টা সাংঘাতে সেক্ষেত্রে মার এর সাথে তুলনা করা হয়েছে আর অন্যদিকে বলেছে তীব্র বাক্য জালা বাক্য জালা মানে মুখের ভাষা। মানে এত তীব্র কঠিন ভাষায় তিনি তিরস্কার করতেন বকাবকি করতেন ছাত্র ছাত্রীদের ছাত্রদের যে সেখানে আহ মনে হতো যেনো ঘূল বিধছে মনে ঘূল ফোটানোর যে যন্ত্রণা সেই যন্ত্রণায় ছাত্ররা অনুভব করতো এখানে সেরেসে কথায় লেখক বলতে চেয়েছেন বলেছেন যে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইতো তার মানে তার প্রচন্ড বাক্যের একটা ব্যাপার ছিল বাক্য জ্বালায় তার প্রাণ বকুনির চোটে তাদের প্রাণ বের হয়ে যেত অর্থাৎ সেই ক্ষেত্রে দেখতে গেলে শিবনাথ পন্ডিতের ঘূল এবং দাঁত দুটোই ছিল খুব important একটা প্রশ্ন এরপর তিনি আক্ষেপ করিতেন পুরা কালের মত গুরু শিষ্যের সমন্ধ এখন আর নাই ছাত্রীরা গুরুকে আর দেবতার মত ভক্তি করেনা এই বলিয়া আপনার উপেক্ষিত দেব মহিমা বালকদের মস্তকে

পড়বে না হলে মানুষ বুঝতে পারবে না যে একটু কঠিন ভাষায় সাধু ভাষায় লেখা হয়েছে যেহেতু তিনি আক্ষেপ করিতেন আক্ষেপ মানে দুঃখ প্রকাশ করা ইনি আক্ষেপ করিতেন ইনি বলতে কি শিবনাথ পন্ডিত শুধু গুরু শিষ্যের সম্বন্ধ পুরা কালে আমরা জানি প্রাচীনকালে গুরু শিষ্যের একটা অদ্ভুত সম্বন্ধ ছিল সেই সম্বন্ধটা কিরকম তখন গুরু গৃহ থেকে শিষ্যরা পড়াশোনা করতো গুরুর প্রতি শিষ্যের একটা অবাধ বিশ্বাস ছিল এবং অগাধ ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল এবং মানে উল্টো দিক থেকেও কিন্তু শিষ্যের প্রতি গুরুর একটা ভীষণ ভালো মানে সন্তানের মত স্নেহ ছিল এক্ষেত্রে সেই গুরু শিষ্যের সম্বন্ধের কথা আহ শিবনাথ পন্ডিত স্মরণ করছেন বলছেন যে পুরা কালের যে গুরু শিষ্যের সম্বন্ধ ছিল সেটা কৃমি এ বিষয়ে আক্ষেপ করছেন দুঃখ প্রকাশ করছেন ছাত্ররা গুরু কে আর দেবতার মত ভক্তি করেনা আইকার দিনে ছাত্ররা গ্রুপে দেবতার মত ভক্তি করত কিন্তু এখন আর করে না এই বলিয়া আপনার আহ উপেক্ষিত দেব মহিমা উপেক্ষিত বলতে মানে যেটা উপেক্ষা করা হয় মানে যে দেব ইস ছাত্রের প্রতি গুরুর যে একটা দেবতার মত ব্যাপার তাহলে তো ছাত্রের প্রতি দেবতার মানে শীর্ষের প্রতি যদি শিক্ষক এর একটা দেবতার মত বিষয় থাকে তাহলে তার একটা দেব মহিমা কাজ করবে বলছে তারও মধ্যেও মানে শিবনাথ পন্ডিতের নিজেরই মনে করছেন যে তার মধ্যে তো দেব মহিমা আছে প্রথমে প্রতিষ্ঠিত করতে চাইছেন বলছেন যে পুরনো কালে মানে প্রাচীনকালে যে গুরু শিষ্যের মধ্যে যে সম্পর্ক ছিল সেখানে গুরু যে মানে শিক্ষক যে তার মধ্যে একটা দেব মহিমা ছিল দেবতার মতো তিনি বিরাজ করতেন তিনি যা হুকুম করত ছাত্ররা তাই পালন করতো এখানে সেই দেব মহিমাটা তার সেই ক্ষেত্র আছে বলে তিনি মনে করছেন এবং সেটা উপেক্ষিত মানে ছাত্ররা সেই উপেক্ষা করছে বলে তিনি মনে করছেন মহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন মানে মাথার ওপর

না মানে শিক্ষকের কাজ নিশ্চয়ই শুধুমাত্র প্রহার করা না। প্রহার মানে মারা। মারা না বা অতিরিক্ত বাজে কথা বলা না। এক্ষেত্রে শিবনাথ পন্ডিত কিন্তু সেটাই করত অথচ expect করত ছাত্রদের কাছে সেই একটা দেবতার মত

হুংকার দিয়া উঠতেন হুংকার দিয়ে দেয়া মানে চিৎকার করে উঠতেন প্রচন্ড জোরে কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকতো ইতর মানে নিচু কথা ছোট কথা অর্থাৎ গালাগাল দিতেন মিশ্রিত থাকিতো যে তাকে দেবতার বজ্রনাথের রূপান্তর বলিয়া কাহারো ভ্রম হইতে পারে না। ভ্রম মানে ভুল। দেবতারা যদি প্রচন্ড চিৎকার করে তখন তাকে কি বলা হতো? বজ্রনাদ। বজ্রনাদ মানে? আহ বাজ পড়লে যে শব্দ হয় তাকে বজ্রনাথ বলে আর দেবতা যদি প্রচন্ড রেগে গিয়ে হুংকার করে তখন ওটাকে বজ্রনাথের সাথে তুলনা করা হয় এখানে তার যে চিৎকার সেই চিৎকার এর মধ্যে এতটাই ইতর কথা ছোট কথা নোংরা কথা মিশ্রিত থাকতো

সেটা ভাবতো না কেউ ভ্রম এখানে ভুল করা বাতানত্র যদি বজ্রনাথ সাজিয়া গর্জন বর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না বলছে যদি বাতানত্র মানে হচ্ছে বাবা তুলে গালিগালাজ করা মানে বাপ তুলে গালিগালাজ করা সেই অর্থে বাতানত্র বলেছে বলছে যে যদি বাবা তুলে শিক্ষক গালাগালি করে মানে যদি বর্জ্যনাথ সাজিয়া তর্জন বর্জন করে মানে শিক্ষকের মুখ দিয়ে যে শব্দগুলো বের হচ্ছে সেটা বাদ তুলতেও ছাড়ছে না সেই শব্দগুলো যদি বজ্র নাথের মতো মনে করে যদি তিনি তর্জন বর্জন করেন অর্থাৎ তিনি চিৎকার চেঁচামেচি করেন তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি মানে তার ছোট্ট তিনি যে একজন বাঙালি মানুষ সেই মূর্তিটাকে ধরা পড়ে না সেটা তো ধরা পড়বেই কারণ এখানে লেখক খুব একটা সুন্দর কথা বলতে চাইছেন যে আমরা আমাদের যে পরিচয় প্রকাশ করবো সেটা কিন্তু আমরা ভেতর থেকে যদি আমরা বলি আমরা এই আমরা ওই তাহলে কিন্তু হতে পারে না মানে তোমার পরিচয়টা তোমার বাক্যে তোমার ব্যবহারে শিবনাথ পন্ডিতের যে ব্যবহার যে কটু কথা যে প্রহার ছাত্রদের প্রতি সেখানে তার বাঙালি মূর্তিতা এবং ক্ষুদ্র ক্ষুদ্র মানে এখানে ছোট্ট মানে

সেই হিসাবে কথাটা লেখক ব্যবহার করেছেন বলতে তার ক্ষুদ্র বাঙালি মূর্তি অবশ্যই ধরা পড়বে তিনি যতই তর্জন বর্জন করে নিজেকে দেবতার সাথে তুলনা করে সেটাকে বর্জনাতের সাথে তুলনা করতে চান মানে তার তর্জন বর্জন কে তবুও তার বাঙালি মূর্তিটাই ছাত্রদের কাছে ধরা পড়ে বুঝতেই পারছ নিশ্চয়ই কি বলতে চাইছি যাহা হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতা দেবতাটিকে ইন্দ্র, চন্দ্র, বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারো ভ্রম হইতো না। বলছে, তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগ মানে যে class এ যেটা লেখক বর্ণনা করেছেন সেটা একটা তৃতীয় শ্রেণীর ছিল মানে third class সে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগ মানে section টা b দ্বিতীয় বিভাগের খ বিভাগ যাকে বলে দেবতা টিকে ইন্দ্র চন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারো ভ্রম হইতো না আমরা জানি যে এখানে নামগুলো করা হলো ইন্দ্র দেবতা চন্দ্র দেবতা বরুন দেবতা এবং কার্তিক দেবতা এগুলো সব দেব তাদের নাম বলছে এই যে মানে যাই হোক স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের যে মানুষগুলো মানে যে শিক্ষক নিজেকে যিনি দেবতা বলে মনে করছেন তাকে কিন্তু কখনোই কোন মানুষের কোন student এর কার্তিক নামে দেবতা বলে ভুল তাকে মানুষ বলেই মনে হতো কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইতো তাহার নাম জম এবং এতদিন স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম উত্তর দেবালয় গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন আচ্ছা খুব মানে ভালো করে না পড়লে তোমরা মানেটা বুঝতেই পারবে না সহজ মানে কিন্তু বেশ কঠিন শব্দে যেহেতু লেখক ব্যাখ্যা করেছেন তাই বুঝতে একটু অসুবিধা হচ্ছে বলছেন কেবল একটি দেবতার সহিত তাহাজ সাদৃশ্য উপলব্ধি করা যাইতো সাদৃশ্য মানে মিল মানে তার সাথে একটা মিল ছিল একজন দেবতার সহিত স্বর্গের একজন দেবতার সহিত তার মিল ছিল তার নাম জম আমরা কি জানি জমও একটা দেবতা তাইতো যখন মৃত্যুর দেবতা যম। যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় তখন স্বর্গলোক থেকে যমকে পাঠায় মানে যম তার এর দূত পাঠায় এবং সে দূতেরা এসে আত্মাকে নিয়ে স্বর্গে চলে যায়। এরকমটা কথিত আছে পুরাণে তবে ওই সে জম নামক দেবতার সাথে তার তুলনা করা চলে মানে একটা মিল আছে কোথায় মিল আছে যদি প্রশ্নটা আছে কেন মিল পাওয়া যায় আসলে জমের মধ্যে নিষ্ঠুরতা ছাড়া আর কিছু নেই জম দেবতা কিন্তু তার মধ্যে কেবল এক নিষ্ঠুরতা লক্ষ্য করা যায় সে সময়ের ব্যবহারটা সম্পূর্ণরূপে করবে যখন যে মানুষের মৃত্যুর সময় আসবে তার যত কাজই বাকি থাকুক তার মৃত্যুতে সংসারের যতই ক্ষতি হোক না কেন তবুও কিন্তু জম তাকে নিতে ছাড়বে না এই যে কঠিন একটা ব্যাপার জমের হৃদয়ে এই যে নিষ্ঠুরতা যমের জমের হৃদয়ের যে নিষ্ঠুরতা সেই নিষ্ঠুরতা সেই কাঠিন্যের সাথে এখানে ওই শিবনাথ পন্ডিতের তুলনা করা হয়েছে এবং সেই হিসেবে দেখতে গেলে শিবনাথ পন্ডিতকে স্বর্গের কোন এক দেবতার সাথে যদি মিল পাওয়া যায় সে হচ্ছে জম এ কথাই লেখক বললেন এবং বলছেন এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই আসলে লেখক যখন গল্পটা লিখছেন তখন আর তার বয়স কম নয় তিনি বৃদ্ধ হয়েছেন এবং বয়সকালে গল্পটা লিখছেন তাই বলতে এতদিন পরে আমার একলার স্বীকার করতে কোন ভয় নেই বা দোষ নেই যে

এরকম একটু উচ্চ ভাবে সুন্দর ভাবে কথাটা বললেন তবে বুঝতে পারছো যে বাংলা ভাষা বলার ওপর কতটা নির্ভর করছে আমার তিক্ত তা আমার নিষ্ঠতা মানে বাংলা একটা খুব মিষ্টি ভাষা এই ভাষাটাকে তুমি যেভাবে ব্যবহার করবে

তাহলে তার সহজে গায়ে লাগবে এটাই কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় যাই হোক কিন্তু এটা বেশ বুঝা গিয়াছে গিয়াছিল

নিয়ে যায় তখন সেটা আমাদের কাছে বালাই হয়ে ওঠে বোঝা হয়ে ওঠে অর্থাৎ দেবতাকে দেবতারস্থানে রাখা উচিত মানুষকে মানুষের স্থানে রাখা উচিত আমি যদি মানুষকে দেবতার স্থান দিয়ে ফেলে তাহলে সেটা যে কত ভয়ংকর হতে পারে শিবনাথ পন্ডিতের ভুলটা এখানে সেখানেই। সুরলোকবাসী দেবতাদের উপদ্রব দেয়। সুরলোকবাসী মানে স্বর্গের দেবতারা। বলছে যারা স্বর্গে বাস করে সেই স্বর্গের

কুল গাছ থেকে ছিড়ে পায়ে দাও অবশ্যই দেবতা খুশি হবেন এটা অন্তত মানুষের ধারণা আশীর্বাদ করবে কিন্তু যদি তুমি ফুলটা না দাও তাহলে দেবতা রোশ গিয়ে তোমার উপর পড়বে এটা কিন্তু মানুষ কখনো ভাববে না এবং এটা হয় না এটা মানুষের বিশ্বাস বলছে আমাদের নরদেব গণ চান অনেক বেশি কিন্তু যারা নর রূপী দেবতা মানে দেবতার মত নিজেকে মনে করে তাদের চাহিদাটা অনেক বেশি তারা একটা ফুলের সন্তুষ্ট হন না এবং তিলে মাত্র ত্রুটি হইলে চক্ষু দুটো রক্তবর্ণ করিয়া

রক্তবর্ণ ধারণ করে মানে রক্তচক্ষু হয়ে যেন উম ছুটে আসে আমাদের প্রহার করার জন্য, আমাদের মারার জন্য, তিরস্কার করার জন্য তখন তাহাদিগকে কিছুতেই দেবতার দেখিতে হয় না ওই যে সেই সময়টা মানে যখন তাদের এই চাহিদার লোক পাওয়ার লোভে যখন তারা তিরস্কার করে অত্যন্ত ক্রোধ চেহারাটা নিয়ে ছুটে আসে তখন কোন কোনমতেই তাহাদের আর দেবতার মতো দেখতেই হয় না তখন সম্পূর্ণ মনুষ্য রূপে তাদের আমরা পাই এটা বলছেন গল্পকথক বা লেখক বালকদের প্রেরণ করিবার জন্য আমাদের শিবনাথ পন্ডিতের একটি অস্ত্র ছিল বালকদের প্রেরণ করিবার জন্য পিরন মানে এখানে অত্যাচার করা মানে উপর জোর বা অত্যাচার বা এরকম একটা কিছু পিরন বালকদের পিরণ করিবার জন্য আমাদের শিবনাথ পন্ডিতের একটি অস্ত্র ছিল কি অস্ত্র সেটা এখন আমরা দেখি সেটি শুনিতে যত সামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যান্ত নির্ধারণ বলতে সেটা যদি শুনতে পাও তাহলে মনে হবে এটা এমন কি ব্যাপার এটা তো সামান্য একটা বিষয় পিরন করার কি আছে এতে পীড়িত হবারই বাকি আছে দুঃখ পাওয়ারই বাকি আছে যন্ত্রণা পাওয়ার বাকি আছে তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন মানে প্রত্যেকটা ছেলেটা একটা করে নাম দিতেন তিনি মানুষের মানুষের তো একটা নাম থাকে চিহ্নিতকরণের জন্য জন্মের পরেই মা বাবা একটা নাম দেন বলছে সেই নামকরণকে তিনি অবহেলা করে একটা নতুন নাম চা তাদের উপর চাপিয়ে দিতেন। আহ তিনি আহ নামকরণ করিতেন নাম যদিও শব্দ বই আর কিছু নয় এখানে গল্পকথা বলছে যে মানে লেখক বলছেন যে নাম জিনিসটা কিন্তু একটা একটা শব্দ এছাড়া কিছু নয় তবে মানে তাকে ডাকার জন্য তাকে সব সময় তার একটা পরিচয় এর জন্য একটা শব্দ এ ছাড়া আর কিছু নয় কিন্তু সাধারণত লোকেরা আপনার চেয়ে আপনার নামটাকে বেশি ভালোবাসে মানুষ আপনার চেয়ে মানে নিজের চেয়ে নিজের নামটাকে বেশি পরিমাণে ভালোবাসে

করবার জন্য মানুষ কত কষ্ট করে যে আমার নামটা মানুষ মনে রাখবে মানুষ দিকে দিকে আমার নাম করবে এরকম একটা ব্যাপার নাম কিনতে হবে নামটা প্রচার করতে হবে এটা আমাদের মনুষ্য সমাজের একটা রোগ পড়তে তার জন্য মানুষ কি না করে এমনকি নাম থেকে বাছাইবার জন্য লোকে আপনি মরিতে কুঞ্চিত হয় না এমনও অনেক পরিস্থিতি আসে যখন মানুষ নিজের মৃত্যুবরণ করে নিতেও রাজি আছে কারণ কি তার নামটা অমর হয়ে যাবে এটা কিন্তু ভুল ভাবে তার ব্যাখ্যা করোনা মানে যারা আমাদের দেশে মানে মহৎ কাজে প্রাণ দিয়েছে আমরা তাদের মনে রেখেছি সেই ব্যবস্থাটা কিন্তু কখনোই লেখক ব্যঙ্গ করেনি লেখক বলছেন এমন অনেক মানুষ আছে যারা তাদের প্রাণ টা দেন শুধুমাত্র নামটা অমল করার জন্য সেইসব মানে নির্দিষ্ট মানুষের কথা বলছে এখানে কটিপেয় শ্রেণী কে বলছেন সব মানুষকে নিশ্চয়ই বলছেন না বলছে এমন কিছু মানুষ আছে তারা নিজে মরছে